উম এবং কত সুন্দর লাইট টাইট দেওয়া আছে এবং ফুলের তোড়া করে ঝুলানো আছে এবং মা আহ-তাদের পায়ের কাছে কত ফুলপড়ে আছে।